মাথার মাথায় চশমা রয়ে --

এই সাইড দিয়ে বার হই।

এটা আদ্রা ডিভিশন এর একটি--

এক দু নম্বর প্ল্যাটফর্ম -এ একটি গা--

অনেক মানুষের ভীড় লেগে যায়।

যীশু খ্রীষ্টের একটি ছোট্ট ঘর বানানো হয়েছে।

ছোটবেলা থেকে শুরু করে বড় পর্যন্ত।

একটি সিঁড়িও লাগানো হয়েছে মঞ্চ টির ম--

কিছুক্ষণ মধ্যে হয়তো বার হবে।

এ ধেটা উম এ ক্যাম্প বসানো হয়েছে ।

লাইন দিয়ে রয়েছে আরো দু-চারজন।